এই ছবিটার মধ্যে আমি একটা ঘর দেখতে পাচ্ছি যেখানে আমাদের ভারতীয় আর্মির একটা আ মূর্তি রাখা আছে।

ভেতরের পার্ট -টা ভেতরে একটা দেখা যাচ্ছে নীল কালার বন্যের --

এই পিকচার -এর মধ্যে আমি দেখতে পাচ্ছি কয়েকজন হেঁটে যাচ্ছে কয়েকজন বাইক একটা স্কুটি নিয়ে যাচ্ছে ওর সাথে দুজন বসে আছে।

এই ছবিটার মদ্যে বোঝা যাচ্ছে এটি একটা হোটেল ।

এই ছবিটাতে বোঝা যাচ্ছে একটা বিল্ডিং যেখানে জিমের যন্ত্রাংশ কিছু রাখা আছে।

যেখানে অনেকগুলো ডক্টর বসে আছেন চেক করছেন ওদের অনেকগুলো আ ওষুধ রাখা আছে একটা টেবিলের উপর।

এখানে একটা জলাশয় দেখতে পাচ্ছি যেখানে শাপলা ফুল ফুটে আছে এ্যা গোলাপি কালার -এর কিছু পাতা দেখা যাচ্ছে সবুজ রঙের চারিদিকে ছড়িয়ে আছে।

একটা উম কস্টাক্স আঃ বিল্ডিং দেখা যাচ্ছে লাল রঙ্গের যেখানে আঃ একটা পোস্টার টাঙানো আছে নীল রঙ্গের ।

এটা ফ্রন্ট আ সামনের দিকটা হলো ইয়োলো কালারের মধ্যে।

আ কিছু আআ ম রাসায়নিক দ্রব্য দেখতে পাচ্ছি যেখানে চেয়ার টেবিল আছে চেয়ারগুলো স্কাই কালার টেবিলটাও স্কাই কালার আয়না রাখা আছে।

একটা টেবিলের উপর আঃ ডেস্কটপ ‌ রাখা আছে সি_পি_ইউ রাখা আ --

এরপর একটা স্টেজ সাজানো আছে তার পেছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি হোয়াইট কালার -এর মধ্যে।

একটা পাইপ -ও দেখতে পাচ্ছি রেড কালার -এর মধ্যে।

একজন আ্য মেল দেখা যাচ্ছে যেখানে উনি শার্টটা চেক করছেন একটা কালো প্যান্ট আর অ্যাশ কালারের আ্য শার্ট পরে আছেন।

একজন দাঁড়িয়ে আছেন ফোন নিয়ে আপেল কিছু ঝুলছে কলাও কিছু রাখা আছে ন্যাসপাতি রাখা আছে।

তার সাথে আরও কতগুলো লাইট লাগানো আছে উ নীল সাদা সবুজ।

কতগুলো ব্যাঞ্চ রাখা আছে কতগুলো মেয়ে বসে আছে ছোট্ট এ্যা কিছু ছোট্ট শিশু বসে আছে।

এই ছবিটার মধ্যে একটা ব্রিজ দেখতে পাচ্ছি যেখানে আ অনেকগুলো গাছপালাও আছে সবুজ রঙ্গের।

তার সাথে একটা জানলা দেখা যাচ্ছে যেটাতে আ হলুদ কালার আর আ খয়েরি কালারের মধ্যে আছে দুটো ব্ল্যাকবোর্ড দেখা যাচ্ছে।

এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে একটা গ্যারেজের আঃ গ্যারেজের পার্ট এখানে।

আঃ তার সাথে হাইড্রোজেনের পাইপ কিছু আছে গ্যাসের গ্যাসও রাখা আছে।